হ্যাঁ দিশা কি করছিস? আর কি করবো একটু বসে ছিলাম তুই তুই কি করছিলিস? এই তো আমিও আরকি বসেই আছি নিয়ে শরীর ঠিক আছে তোর? হ্যাঁ এখন ঠিকই আছে আগের থেকে

হ্যাঁ আগের থেকে একটু ভালো আছি হটাৎ করে ঠান্ডা টা লেগে গেল জানিস তো? নিয়ে কাকু কাকিমারা সবাই ঠিকাছে তো?

এখন তাহলে কোথায় আছিস বাড়ি তে? হ্যাঁ বাড়িতেই আছি বাড়ি তে মানে কি বলতো সারা দিন না বসে থেকে থেকে না খুব বিরক্ত ওই লাগছে হম ভাবছি কিছু একটা করবো তাও করতেও পারছি না। তা যা কদিন গ্রামের বাড়ি থাকে ঘুরে আই। হ্যাঁ সেটাই ভাবছি যে যদি গ্রামের বাড়ি গিয়ে কদিন ঘুরে আসলে ভালো হয় যদি যাই তাহলে একটু সময় হাতে নিয়ে যাবো তাহলে ভাবছি যে ওখানে বেরোনোর অনেকটাই জায়গা আছে। কেউ করলে কৃষি কাজ তাও শুরু করবো। হম তা করতে পারিস চাইলে তো মানে কৃষি কাজ টা করতে পারিস আমি তে তোদের জায়গা পরে আছে না কি।